বিল্ডিং -এর রংটা সাদা এবং ব্লু কালার -এর বর্ডার দেওয়া আছে। কিছু নারকেল গাছ দেখা যাচ্ছে। সামনে একটি গার্ডেন আছে গার্ডেন -এ কি কিছু সবুজ ঘাস আছে।

কিছু সাইনবোর্ড দেখা যাচ্ছে। বোর্ড -এ কিছু একটা লেখা আছে। পাশে একটি গড়ি আছে। মহিলাটার গায়ের শাড়ির রং লাল।

ঘরটার উপরে নীল কালার -এর বর্ডার দেওয়া আছে তার পাশে একটি ব্যানার আছে ব্যানার -এ সামথিং কিছু লেখা আছে পাশে কিছু গাছ আছে গাছের রং গুলো সবুজ হলে ভালো হতো আকাশের রংটা নীল।

হাসপাতালের রং টি নীল এবং ডিপ নীল কালার এর বর্ডার দেওয়া আছে এবং একটি সি.সি. টি.ভি. ক্যামেরা দেখা যাচ্ছে এবং তারই ঠিক নিচে লেখা আছে জরুরি ভেপ বিভাগ এবং তার ঠিক নিচে লেখা দেখা যাচ্ছে একটি সা --

এবং হসপিটাল -এর ভিতরে অজস্র লোক দাঁড়িয়ে আছে। এবং একটি গাড়ি ভিতর থেকে আসছে ছবিটা হয়তো তোলা হয়েছে পিচ -এর রাস্তার উপর থেকে।

এবং বিমানের চাকাগুলো খুবই ছোট ছোট। এখানে দুটো একটি সাদা কালার -এর গাড়ি দেখা যাচ্ছে এবং আকাশ দেখা যাচ্ছে। বিমানের তিনটে জানলা দেখা যাচ্ছে।